না আমার সময় কোথায় বলেন যাওয়ার?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 এবার চিন্তা করছি যে এবার শীত শেষ হচ্ছে গরমের একটা যখন ভাব তখন যদি একটু সময় হয় তাহলে য় ঘুরে আসা যাবে সময়টা যেন মানে এতো ঠাণ্ডাও না থাকে বা এতো গরমও না থাকে মানে, মজা লাগে এই যে এই সময়টা সুন্দর এই যে শীত ও না গরম ও না এই সময়টা ঘুরার জন্য খুব সুন্দর। হ্যাঁ এইটা কিন্তু ঠিক বলছেন আর হচ্ছে অনেকের হচ্ছে অনেক দূর দূর যেমন যাচ্ছে তারপর রাঙ্গা মাটি যাচ্ছে যাচ্ছে এই সময়টা কিন্তু সবার, দিয়ে সাত দিন ঘুরে আসছিলাম। কেমন লাগে শীতের সময়টা তে ওখানে? ওখানে তো mainly শীত বলে কিছু নেই ওখানের weather টা সবসময়ই না শীত না গরম এরকম একটু weather হ্যাঁ? কারন পানির পাশে তো সমুদ্রের পাশে সমুদ্রের গভীর থেকে গরম আসে। হ্যাঁ এটা ঠিক বলছেন তো আপনি ওখানে কতোদিন ছিলেন?

কেমন লাগছে আপনার আপনার অভিজ্ঞতা টা একটু

আহ ওখানের weather টা কেমন ওই বৃষ্টি হওয়ার পরে বা বৃষ্টি হওয়ার সময়ে যে একটা আবহাওয়া পড়েনা হাল্কা শীত হাল্কা ঠাণ্ডা ঠাণ্ডা হাল্কা গরম গরম, ওরকম একটা আবহাওয়া থাকে তখন না? এরকম একটা আবহাওয়া থাকে আর কিযে মজা লাগে, এতো প্রাকৃতিক সুন্দর্জ চারপাশে এতো সুন্দর সুন্দর সবকিছু মনটা জুড়িয়ে যাবে আপনার। তো আপনি শুধু গেছিলেন? একটা আমি জানি নাই এ আমি যাওয়ার plan ছিলো কিন্তু এবছর তো সময় পাচ্ছিনা যে,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 হচ্ছে ছোটো ছোটো blog বানাচ্ছে বা আপনি ওইখান থেকে কিন্তু আমরা অনেক কিছুই দেখতে পারতেছি যে অন্য কোথাও যেটা হয় কীভাবে গেলে আমাদের একটু আমরা একটু জিনিসটা, ভালোভাবে শিখতে পারবো। সেটাই এই social media আসার পরে আমাদের এই weather টা আমরা সুন্দর ই করছি।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 মানে আসলে নিজেকে প্রকৃতির সাথে একটা নিজের সাথে যে একটা ভালোবাসা বা একটা সম্পর্ক সেটা কিন্তু গড়ে তোলা আমাদের খুবই দরকার। খুবই দরকার জি ঠিকই বলেছেন আসলেই সব মিলিয়েই আবহাওয়াটা উপভোগ করতে হবে এটাই আমাদের দরকার।

আমাদের সবসময় use করা উচিৎ বাংলাদেশের যা অবস্থা। এই ধুলো বালির কারনে বাংলাদেশ হচ্ছে আমরা এক নাম্বারে আছে সব কিছু তে পিছায় থাকলেও আমরা এইখান থেকে কিন্তু বাংলাদেশ আমরা প্রদর্শনের দিক দিয়ে first দুর্নীতির দিক দিয়ে first দিক দিয়ে আমরা first না আমরা আমাদের, হ্যাঁ সেটাই আমাদের নিজেদের জায়গা থেকে যদি আমরা একটু চেষ্টা করি তাহলে কিন্তু আমরা জিনিসগুলো অতিক্রম হ্যাঁ সেটাই আমাদেরকে বোঝা উচিৎ আমরা যখন,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 হ্যাঁ ঠিকই বলছেন আসলেই সব মিলিয়ে আমরা ভালোই আছি। তো ভালো থাকার একটা চেষ্টা চলছে যতটুকু সম্ভব আমরা ভালো থাকার চেষ্টা করি আমাদের পরিবারকে ভালো রাখার চেষ্টা করি আমাদের আশেপাশে সবাই কে ভালো রাখার চেষ্টা করি আমাদের আসলে উচিৎ, আর হচ্ছে আর সেটার মধ্যে মানুষের একটা আলাদা খেয়াল থাকে ওই খেয়াল টাও রাখা উচিৎ। হ্যাঁ আপনার সাথে কথা বলে ভালো লাগলো ভালো থাকবেন আল্লা হাফিস। আল্লা হাফিস।

Ofcourse কোনো issue নেই sir আমি আমার তরফ যতটা পারবো help করে দেওয়ার চেষ্টা করবো but before that আমার কয়েকটা you know

আচ্ছা আমাকে একটা কথা বলুন আপনি যে number থেকে you know যে number টা আপনি register করার চেষ্টা করছেন সেই number কি অন্য কোনো Amazon account এ আগে থেকে link ছিল any how or other

Ok great no issues with that ঠিক আছে আমি আমার end থেকে একবার check করে নিচ্ছি আপনার এই number টা অন্য কোনো account এর সাথে link করা আছে কি নেই যাতে you know আমি যদি করা থেকে থাকে আমি আপনাকে বলে দিচ্ছি তারপরে কি process হবে না হবে right So আমি already আমার Search bar এ enter করে দেখে নিয়েছি আর আপনি বললেন যে আপনার wife use করে right Amazon pay আর Amazon এ উনার account আছে right So as of now যেটা আমি দেখতে পাচ্ছি আপনার phone number টা যেটা বললেন যে আপনার একটাই phone number এবং যেটা থেকে আপনি call করছেন এই number টাই basically I guess আপনার wife use করেছিলো somehow or the other some point ওনার account এর সাথে link হয়ে আছে somehow or the other right কারণ ওটা use করা হয়েছিল তো তাই most probably আপনার registration নিচ্ছে না Ah so no issues with that আপনি আমাকে আরেকটা কথা বলুন যে Email id টা আপনি register করার চেষ্টা করছেন সেটা কি অন্য I mean Confirmation আমি একবার দেখে নিচ্ছি আমাকে একবার Email id টা দেবেন please Ok great no issues আমি check করলাম আপনার Email address টা কোনরকম ভাবে এখনো use করা হয়নি Amazon এ but আপনার phone number টা যেহেতু register করা আছে তো আপনার Phone Number টা কে you know আমি এই পুরো data টা কে delete করে দিতে হবে আমাকে delete করে দিয়ে তারপরে We can go ahead and আমি আপনাকে বলতে পারি আপনি কিভাবে register করবেন না করবেন right অনেক এক টা minute সময় দিন আমি already on the way আমি আপনার Phone Number টা কে আপনার wife এর account থেকে delete করে দিচ্ছি right Delink করে দিলে আপনি নিজে আপনার account টা র সঙ্গে যে আপনি যে Email Address টা দিলেন এই Email Address এর সঙ্গে আপনি নিজে associate করে আপনি আবার নতুন করে register করে নিতে পারবেন ঠিক আছে Ok হ্যা আমি already করে দিয়েছি আমি delink করে দিয়েছি and এটা আপনার wife এর account থেকে সরে গেছে ওনার কাছে most probably একটা form গেছে but not to worry আহ সেটাতে কোনরকম কোনো অসুবিধা হবে না উনি just এটাই জানতে পেরেছেন যে উনার phone number টা উনার account থেকে delink করে দেওয়া হয়েছে মানে as an আমি উনার account থেকে আপনার phone number টা কে remove করে দিয়েছি ঠিক আছে

হ্যা Correct Correct anyway এবারে আপনার যে Phone Number টা আছে এইটা দিয়ে আপনার এন্ড থেকে একবার Register করার চেষ্টা করেন না হ্যা ওটা লাগবে না আপনি যেহেতু already ঐ referral code এর link দিয়ে যেহেতু আপনি download করেছেন ওটা automatically নিয়ে নিয়েছে ঠিক আছে ওটাতে আপনাকে চিন্তা করতে হবে না As an আপনি বললেন আপনার registration complete হয়ে গিয়েছে right তো এর পরের steps গুলো আমি আপনাকে জানিয়ে দেই কারণ এগুলো খুব vital steps এগুলো আপনাকে complete করতে হবে আপনি যদি complete না করেন তাহলে খুবই অসুবিধার মধ্যে পরবেন near future এ তো আপনাকে আমি জানিয়ে দেই এরপরে কি করতে হবে না করতে হবে right আচ্ছা আপনার যেহেতু already Email address টা link করে দিয়েছেন যেটা one of the most badic steps যেটা আপনাকে করতে হতো আপনি সেটা করে দিয়েছেন কোনো অসুবিধা নেই that's done and আমি আমার end থেকেও check করে নিলাম আপনার phone number দিয়ে আপনার account successfully registered on আর as well ঠিক আছে তো এবার এতে আপনাকে details fill up করতে হবে then আপনার KYC complete করাতে হবে right আপনি যদি এখনি ফাঁকা থাকেন তাহলে এখনি KYC টা করে নেওয়া যাক via over phone Ok হ্যা হ্যা great no issues আচ্ছা আপনি এক কাজ করুন আপনার কাছে কি আপনার PAN Card আছে PAN Card available right click a photo of your pen card আপনার PAN number টা দিন আপনার PAN card এর photo click করুন and একটা সাদা খাতায় কাল pen দিয়ে একটা signature করুন এবং সেগুলো

সেই link টা তে আপনি just এই details গুলো upload করে দিন আমি আমার end থেকে verify করে নিয়ে আপনাকে জানিয়ে দিচ্ছি আহ এবার আমাকে আচ্ছা ঠিক আছে আমি আপনার Email address registered যে email address আছে সেখানে আমি আপনাকে and done আমি আপনাকে একটা link পাঠিয়েছি check করে নিন email address এ গিয়েছে না গিয়েছে

হ্যা Correct ওই link click করলে আপনাকে অন্য একটা tab এ নিয়ে যাবে সেই tab এ দেখবেন you can upload a picture আপনার PAN Card এর একটা পিকচার তুলুন right front and back দুই side এর ই picture তুলে ওটাকে upload করুন upload করার পরে আমি আপনার PAN card টা verify করবো ততক্ষণে আপনি please আপনার যে Signature আছে একটা সাদা পেপারে আপনি Signature করবেন Signature করার পরে সেটার photo তুলে আমাকে পাঠিয়ে দিয়ে আমাকে জানাবেন আমি সেটার refresh আপনার Account এ আপনার Signature টা add করে দেবো আচ্ছা আপনি already PAN card এর ছবিটা upload করে দিয়েছেন তো ওকে আমি আমার end থেকে refresh করছি হ্যা আমি পেয়ে গেছি আপনি signature টা হ্যা করে ফেলুন করে ফেলে upload করুন এবং ওহ আচ্ছা পাঠিয়েও দিয়েছেন right আমি আমার end থেকে আপনার PAN card টা validate করছি just a minute Ok great done NSDL আপনার PAN card verify করে দিয়েছে আপনার PAN card ও verified হয়ে গেছে এবং আপনার Account এবার আপনার details গুলো আধার card এর details গুলো আপনি Upload করে দিতে পারবেন right আপনার KYC complete হয়ে যাবে almost and আপনার signature টা কে just আমাকে add করতে হবে আপনার Account এ and Yes Done Ok আপনি একবার আপনার end থেকে refresh করে দেখুন তো যে আপনার details গুলো পৌঁছেছে কিনাপনার update হয়েছে কিনা আপনার Account টি update হয়ে গেছে Right হ্যা না না, এবার আপনি app টা কে খুলুন খুলে দেখুন আপনার সব details যা যা আছে সব update হয়ে গিয়েছে এবং আ যা যা update হয়েছে right সেগুলো আপনি edit ও করতে পারবেন কোনো অসুবিধা নেই আপনি যদি আপনার Phone Number edit করে অন্য কারও phone number দিতে চান সেটাও আপনি করতে পারেন আপনার just Email address টা যা আছে সেটা change করার জন্য আমাদের একটা simple procedure আছে সেটার জন্য আপনাকে আমাদেরকে call back করতে হবে যদি আপনি change করতে চান তো সেটা আমরা আমাদের end থেকে করবো Right but phone number আপনি আপনার end থেকে সম্পূর্নরকম ভাবে change করতে পারেন আপনার হাতেই পুরো controll আছে আপনার Account এর just Email address ওটা

যা যা basic details আছে সেগুলো add করতে পারবেন এবং আপনি যদি চান তাহলে আপনার picture ও add করে দিতে পারেন রাইট হ্যা হ্যা okay Anything else আপনার কোনো হেল্প করতে পারি ok ok great thank You so much for contacting Amazon sir have a great day stay safe Bye Bye

বাংলায় লগ্নি লগ্নি বন্ধ হবে না medical college এ গড়বোই জানালেন Apollo Chairman বাংলায় স্বাস্থ্য ক্ষেত্রে বিনিয়োগ বন্ধ হবে না আমরা, ওখানে medical college গড়বো। ইতিমধ্যেই কলকাতার cancer হাসপাতালে একশ কোটি টাকা বিনিয়োগ করেছি দু হাজার সতের সালের ঘটনার পর রাজ্য সরকারের সঙ্গে সম্পর্কের অবনতি জোরে নিশ্চয়ই নানা জল্পনা অবসান ঘটে গেছে বৃহস্পতিবার দেশের তামাম সংবাদমাধ্যমের সামনে এ কথা জানালেন দেশের সবচেয়ে বড় বেসরকারি হাসপাতাল গোষ্ঠী Apollo র অশিক্ষিত বর chairman doctor প্রতাপচন্দ্র রেড্ডি বিশেষজ্ঞদের অনেকে আশঙ্কা করেছিলেন বাংলার স্বাস্থ্য ক্ষেত্রের অদূর ভবিষ্যৎ বিনিয়োগ করার আগে দশ বার ভাববে Apollo February র ঘটনার পর সেই march এই রাজ্যের সমস্ত বড় corporate হাসপাতাল গুলিকে নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী তাদের সামনে পরিষ্কার বার্তা দেন চিকিৎসা ব্যবসা নয়। সেবার দৃষ্টিতে দেখতে হবে। তৈরি করেছিলেন রাজ্য স্বাস্থ্য Commission এখন পর্যন্ত অজস্র মানুষ সেই শুধু ভারতেই নয় গোটা দক্ষিণ এশিয়ার দ্বিতীয় কোথাও এই প্রযুক্তি নেই। আড়াই বছর পর লেগেছে ছাড়পত্র পেতে। এই Radiation therapy র মাধ্যমে ফুসফুস লিভার থেকে শুরু করে মাথা ঘাড় চোখ সহ অজস্র cancer নির্মূল করা সম্ভব। প্রায় কোনো পার্শ্ব-প্রতিক্রিয়া ছাড়াই শিশুদের cancer নিরাময়ের এই প্রযুক্তির নিকট নিবন্ধন এই বলে জানালেন হাসপাতালের medical হাসপাতালের সেই খারাপ সময় কিছুটা কাটলেও, আর বিনিয়োগ হবে কি হবে না সেই সিদ্ধান্ত নেওয়ার একমাত্র মানুষ ছিলেন doctor রেড্ডি। বাংলায় medical college কী করবেন না? সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে বিনিয়োগের দরজা কি বন্ধ? এদিক, এদিকে এসব প্রশ্ন করা হয়েছিল Apollo শীর্ষ কর্তা কে। তিনি বললেন যেকোন medical college এর প্রকল্প খুবই ব্যয় সাপেক্ষ। হায়দ্রাবাদে commission এর মাধ্যমে উপকৃত হয়েছেন। যদিও, যদিও এক করে ফেলতে চাইছে ভারতকে। পাকিস্তানের সঙ্গে যোগ দিতে না পারে এটি বললেন জিনা হতে পারেনা তার সরকার এটি বরদাস্ত করবে না। সাতচল্লিশ সালের September মাসের মাঝামাঝি লাহোরে গোপন বৈঠক রাখলেন লিয়াকৎ আলী খান চেষ্টা করতে হবে হরি সিং কে কাশ্মীর চাই। স্বরাষ্ট্র যুদ্ধ ঘোষণা idea প্রথমেই নাকচ হয়ে গেল বৈঠকে ভারতের সঙ্গে যুদ্ধে পারা যাবে না তাহলে কি? রাস্তা আছে বললেন কল্যাণ আকবার খান। সময় লাগবে কয়েক মাস কিন্তু কথা দিচ্ছি কাজ হবে পাকিস্তানের সেনার দরকার নেই খেপিয়ে তুলতে হবে কাশ্মীর ভূ মুসলিমকে। টাকা আর অস্ত্র আমরা পাঠাবো কাজ ওরা করবে। মগজ ধোলাই করতে হবে বোঝাতে হবে India তোমাদের দেশ নয় তোমাদের শিকড় পাকিস্থানে। প্রতিশ্রুতি দিচ্ছি চল্লিশ থেকে পঞ্চাশ বছরে কাশ্মীরে মুসলিম নগরে দাঁড়িয়ে রাজার বিরুদ্ধে, বিদ্রোহ করবে। আমরা পাকিস্তানের সঙ্গে যেতে চাই দেশটাকে দাঙ্গা হিন্দু এবং শিখদের শত্রু করে দিয়েছিল আরে কিরকম মনের অবস্থা ছিল অপর পক্ষেরই। এই সুযোগটা ধরে মারল পাকিস্তান কাশ্মীর ভারতবিরোধী হিন্দি ছাড়াও সন্ত্রাসবাদের হিন্দুদের মেয়েকে ষাটের দশকের শেষদিকে কিন্তু সেই স্বাধীনতা লগ্ন থেকেই সেই কাজ আজও ফল দিচ্ছে বাকিটা কাশ্মীর করে দিবে দখল যা পাকিস্তান, রক্ষা করবে ভারত দু দেশেই তর্কে বিনোদন রাজনীতি না হয় বোঝা গেল কাশ্মীর সমস্যার সমাধান হয়ে গেলো তো দেশের রাজনীতিক দের কাছেই।

দেবো না বোসের sentiment কিন্তু বিনোদন আগে মুক্তি পাওয়ার একটা ছবি net জুড়ে চর্চা করছে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

উনিশ জনকে খুন করেছে আর তারপরে বদলা তারই পরিপ্রেক্ষিতে কাশ্মীরের বুকে জঙ্গি প্রশিক্ষণ শিবির এবং বেশ camp গুঁড়িয়ে দিয়ে দিল ভারতীয় সেনা গত এক-দেড় বছরে,

Special Force এর জনগণের মধ্যে বিষাক্ত বোধ ঢুকে গেল পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পাকিস্তানে আক্রান্ত ব্যাস সিনেমার থেকে ভালো। যেকোনো সংযোগের মাধ্যমে আর কিছু আছে নাকি? আবার বিষয়টা তো এমনও হতে পারে ওই পরিস্থিতিতে সিনেমাটি তৈরি হয়েছে বলে British সরকারের

এই ধরনের propaganda তথা ভারত বিরোধী প্রচার এর উপর ভিত্তি করে সিনেমা তৈরি হয় গতবছর ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছিল আজাদী কাশ্মীর নিয়ে এক পাকিস্তানে তার ধারণা কিভাবে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেয় গল্প সেটাই অর্থাৎ কাশ্মীর বাসীর মগজ ধোলাই আজাদের দাবি আর খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে। son of kashmir বোরহান অর্থাৎ মুজাহীদিন জঙ্গির ফাঁদ বিরোধী কার্যকলাপে স্বাধীনতা সংগ্রাম হিসেবে প্রতিপন্ন করে পাকিস্তানের লোকজনও খুশি। দিব্য আমাদের দেশ ভারতকে নাস্তানাবুদ করে ছেড়েছে ভরপুর বিনোদন পাশাপাশি রাজনৈতিক সিদ্ধি লাভ। আর cricket সন্তোশ আর cricket এ একসঙ্গে চলতে পারে না পাকিস্তানের পালাবদলও, বদল আসেনি ইমরান খান ও পারেননি। এমন সময় stadium এ ঢুকে পিচ খুড়ে দেওয়ার পর ও ভারত পাক হয়েছে। গত বেশ কয়েক বছর ধরে তার আর কোন দিশা নেই । কোন পাকিস্তান উপনেতা এদেশের সেনার মুখ বন্ধ করে বন্ধ করছে কিংবা কোন গায়কের show cancel ভারতবাসী মেনে নিতে পারেনি কিন্তু এদেশে ধর্মের মত কিন্তু ভারতের নিরাপত্তা সম্মান বেশ, সেই চুক্তি অন্তত ওদের সাথে তো বটেই দেখে তা মনে হচ্ছে না কিন্তু কাশ্মীরে যারা সেনাকে লক্ষ্য করে পাথর ছুড়েছে কিংবা যে নাবালক বা সদ্য ভোটাধিকার আহ ছেলেগুলো জঙ্গি খাতায় নাম লেখাচ্ছে তাদের না হয় ভুল বুঝাচ্ছে পাকিস্তান ধর্মের নামে খুব সত্যি কথা কিন্তু এতোটুকুতেই কেন ভুলটা বুঝছে কাশ্মীর? সর্বভারতীয় একটি চ্যানেলের সাংবাদিক জন্মসূত্রে কাশ্মীর বলছিলেন আমরা যারা বহু আগে কাশ্মীর ছেড়ে চলে আসছি বা বাধ্য হয়েছি তাদের অধিকাংশই কাছের উপত্যকার প্রতি, কোন দাম নেই হ্যাঁ আমার বাবা মায়ের অবশ্যই আছে তারা এখনো ভাবার চেষ্টা করে ডাল lake এর দৃশ্য কিংবা downtown যেতে পারেন না কিন্তু গেলেও সেটির সঙ্গে মিলিয়ে উঠতে পারবেন না কাশ্মীরি পণ্ডিতরা তাদের ভিটেমাটি আমাদের বড় বড় শহরে school এ college shopping malls, stadium সিনেমা আমরা কি নিয়ে বাঁচি বলুনতো? সরকারই কিনা, এদিকে তাকায় না উন্নয়ন হলে চাকরির সুযোগ হলে পরিস্থিতি শুধরাতে বাধ্য কিন্তু কোন সরকারই যে সেদিকে তেমন নজর দেয় না জম্মু-কাশ্মীরের স্থানীয় দলগুলি তো বটেই। কেন্দ্রীয় ক্ষমতায় আসে রাজনৈতিক দলগুলোর মনোভাব অন্যরকম সবার যেন একটাই লক্ষ্য কাশ্মীর issue বেঁচে থাকুক তাহলে পাকিস্তান বিরোধিতার বিনোদনটা ও থাকবে। আর তাই কাশ্মিরবাসীর একাংশের কাছেও ভারত নিজেও তার হয়ে উঠতে পারবেনা একজন জঙ্গি মরলেও গোটা গ্রাম বাইরে বেরিয়ে আসবে হবে সেনাবাহিনীর। এটাও তো হওয়ার ছিল না উনিশশো একান্ন সালে জহরলাল নেহেরু কে একটা চিঠিতে শেখ আবদুল্লাহ লিখেছিলেন আগেও বলেছি বার বার বলবো যে উজ্জ্বল তারকা দিকে তাকিয়ে আমরা ভারতের সঙ্গেএসেছি পাকিস্তানের সঙ্গে বহু বিষয়ে মিল তাল সত্বেও আমরা ওই দেশে যায়নি আমরা ভেবেছিলাম ওদের ভাবনা-চিন্তার সম্বন্ধে আমাদের কখনোই মিলবে না কিন্তু আজ কাশ্মীর একটা যুদ্ধক্ষেত্রে হয়ে গিয়েছে আর আমরা, তাকে টেনে নিয়ে গিয়েছি তাহলে অর্থাৎ কাশ্মীরের থাকবে কাশ্মিরবাসীর জন্য। স্বাধীনতা স্ব-শাসন মানবিকতা নদীর পাড়ে ভারত-পাকিস্তান দুই দেশ নিয়ন্ত্রণ রেখার দখল নিয়ে গোলাগুলি আর নয় আর ওদিকে আরো যে শুধু কাশ্মীরবাসীর কাজের জোরে জিততে হবে দু'দেশের সেনাকে আর দুই প্রতিবেশী দেশই কাঁধে কাঁধ মিলিয়ে উন্নয়ন করবে কাশ্মীরের সাথে তাদের স্বপ্ন বিজেপির মন্ত্রী সভা সাক্ষাৎ হতে দেয়নি। তা সত্ত্বেও শুধু জন্য আজও সঙ্কা বেঁচে রয়েছে কাশ্মীরের মনে উপত্যকা হাতছাড়া করতে চায়না দিল্লী যদিও চীন নিঃশব্দে অর্থযোগ যুগিয়ে যাচ্ছে পাকিস্তানকে। তার প্রতিক্রিয়া কাশ্মীর কে ঘিরে চলেছে উন্নয়নের কর্মযজ্ঞ বাস্তবে পাকিস্তান আর কাশ্মীরকে একঘরে করে ফেলতে চাইছে ভারতকে। রাজনীতির খেলা বুঝতে হবে কাশ্মীর সমস্যা সমাধান করার জন্য কোন বিদেশী সাহায্য লাগবে না সেখানকার মানুষ পাশে দাঁড়ালে তারাই রুখে দিবে পাকিস্তানে ষড়যন্ত্রকে একটা মানুষ একটা রাজ্য কখনোই বিনোদনের যন্ত্র হতে পারে না। ছাপার মাল অবশ্য সহজে ছারে না তাদের লক্ষ্য গোবর দেয়া হলেই, ভানিতা একটু নেড়ে দিয়ে গোয়ালঘরটা একটু ঝাড় না দিলেই নয়। এরকম কিছু খুচরো কাজ না করলে বেচার মাকে ছাড়ে না বাড়ি থেকে বেচার আবার বাবা, কাকা কেউ কোত্থাও নেই বালুচির বাজার থেকে রাতে একলাই বাড়ি ফিরছিলো যাত্রা শুনে। নেশাও করছিলো একটু আধটু রাজার পার্টটাই বেশি পছন্দ হয়েছিল সেদিন তাই রাজার মতোই হুংকার ছাড়তে ছাড়তে দিব্যি এসে পড়েছিল বাড়ির কাছেই কিন্তু